এই ছবিতে আমাদেরকে একটি নদীর দৃশ্য দেখানো হচ্ছে।

এই ছবিতে আমাদের কে এই দৃশ্য দেখানো হচ্ছে যে যেখানে অনেক কাটুন রাখান রয়েছে